এই বাড়িটি হচ্চে হলুদ কালার ।

বাজার-এ সাধাণতঃ সব ধরণের ফল থাকে তরমুজ ও আছে।

তার আশেপাশে অনেক গাছপালা আছে।

এর উপর দিয়ে এর উপরে উঠলে অনেক কিছু দৃশ্য পরিষ্কার দেখা যাই।

আর তারা ছবিটি খুব সুন্দর ভাবে তুলেছে।

খেলার মাঠে একজন শুয়ে আছে ।

এটি একটি পার্ক ভিতরে মনে হচ্ছে আর তার আসে পাশে গাছ পালা গুলি কি সুন্দর দেখাচ্ছে।

তুস তিনি খুব এই খুশি খুবই আনন্দ।

বিয়ে বাড়ি ভাড়া দাওয়া হয় একটিবার।

হোটেলটি অনেকটাই বড় এখন গেট খোলা আছে।

এই খানে আমরা দেখতে পাচ্ছি যে দূরদূরান্ত পর্যন্ত--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফাঁকা রাস্তা।

ফ্ল্যাটের মতন খুব সুন্দর খয়রী আর সাদাতে ফ্ল্যাটটা করা আছে ।

এ- একটি এও আছে লোক ও দাঁড়িয়ে আছে।

খুবই সুন্দর দেখতে লাগ--

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাধা গোবিন্দ মন্দি--

এইখানে দেখা যাচ্ছে একটি শো -রুম

পেট্রল পাম্পটি অনকেটিই বড়ো।

এইখানে সব রকমের ফুল এই পাওয়া যাই।